কর্মী কাজ করেছেন সামনে বড়ো বড়ো বস্তার মধ্যে কয়লাগুলি তুলি তারপরে ট্রাকের মধ্যে তোলা হচ্ছে এবং সবাই উম মুখে মাস্ক এবং কাপড় জড়িয়ে আছেন এবং মাথায় হেলমেট পড়ে আছে।

যদি কিছু বোঋে না তারা কাজ |

করে এবং এই জাগায় | তিনি এখানে টোটো স্ট্যান্ড টোটো বিক্রিয় করা হয় | এবং তোমার এখানে নতুন শোরুম -টা খুলেছে বেলুন দিয়ে পুরো লাল সবুজ হলুদ নীল--